তারা~ তাদের তো একদম খেয়ে শেষ করে দেবে সরষে, আলু, গম যা আছে. মানে ওরা তো সবুজ

যা পাবে তাই খাবে. সবুজ জাতীয় জিনিস গুলোকে সব মানে খেয়ে ফেলবে মানে যত রকমের এই

এটা তো তাহলে disaster এর মতন একটা ব্যাপার চলে আসলো. এটা ভাবা উচিত ওটাই চিন্তার বিষয়, দেখা যাক এবারে কোন মানে উপায় বের করতে পারে কিনা এদের তাড়ানোর, সব scientist রা তো সব চিন্তাভাবনা করছে, experiment করছে, দেখা যাক উম হম তবে আমাদের দিকে এখনো এইদিকে আসেনি, বা এইরকম কোন খবর শুনতে পাচ্ছি না, উন বলা যায় না যদি আবার চলে আসে কালকে তাহলে তো আর অ্যাঁ কিছু করার নেই, তাহলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে. হ্যাঁ ভারতে এখনো পর্যন্ত আসেনি তবে মানে আসার chance আছে, এরকম একটা খবর আসছে.

যাতে না আসে দেখা যাক, না আসলেই তো সবার মঙ্গল.

তো ঠিক আছে অনেক কথা হলো, আঁ ভালো থেকো, পরে তাহলে আবার কথা হবে, নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আছে

bye.

hi দেবাঞ্জলি

বাবা তোমার তো খবরই পাওয়া যায় না গো কি ব্যাপার?

তুমি খবর নাও না

আরে না না আমার husband র শরীরটা কদিন ধরে আমি মানে খুব ব্যস্ত ছিলাম

কি আর করি বলো ওই জন্য আ doctor -এর কাছে তারা ছুটি তারপরে মেয়ে আছে কেউ এদিক ওদিক দেখতে পায় ওর না থাকলে পড়াশোনা রয়েছে সবকিছু সামলাতে গিয়ে আমার না কারোর সাথে কারোর সাথেই ঠিক মতো কথা বলা হয়নি আচ্ছা আচ্ছা আচ্ছা আর এমনিই বলো বাদ বাকি সব খবর কি গো? খবর এমনি মোটামুটি ঠিকই আছে আর তোমার খবরটা বলো তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ এইতো চলছে টেনেটুনে চলে যাচ্ছে আর কি আসলে কি বলতো মানে বিয়ে হবার পর না এত family pressure র চলে আসে হ্যাঁ তো সেই সময় ও মানে কতটুকু সময় নিজেকে দেব কতটুকু সময় নিজের মানে কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকবো? হ্যাঁ কতটুকু সময় family তে দেবো? বুঝতেই তো পারছো

বিয়ের আগে বিয়ের আগের সময়টা কত ভালো ছিল বলো মানে দিনগুলো যদি ফিরে পেতাম কত ভালো হতো সেই কি করবো বলো মেয়েদের জীবন মেয়েদের জীবন বলে নয় মানুষের জীবন আর কি হ্যাঁ আর জীবন্ত গতিশীল কোনো কিছু আটকে থাকে না সেরকম ধর তোমায় একটা আমি আমার হ্যাঁ past event আমি যদি তোমাকে শোনাই ঠিক আছে? আ মানে কি বলবো পুরো first event আমি তোমাকে বলবো আমি না বুঝে পাচ্ছি না আজকে জানো তো মনটা ভীষণ খারাপ হ্যাঁ তার জন্য একটু তোমাকেও phone করলাম যে দেখি একটু যদি কারো কি হয় মানুষের সাথে আমরাও কথা বললে আমাদের মনটা দেখবে অনেকটা হালকা হয়ে যায় তাই না?

তো যাই হোক তোমাকে মানে বাবার কথাটা জুতো মনে পড়ছিল বরফের সময় সত্যি বেড়াতে যাওয়ার ইচ্ছা করছে থাকাকালীন বেড়াতে গিয়েছিলাম মানে school -এর বন্ধুদের সঙ্গে tour এ সেই একটা গল্প করি

এই দিনগুলো মনে পড়লে এখনো মানে মনে হয় যে আমি যা আবার ফিরে পেতাম sir -এরা মানে তো এত ভালোবাসেন sir ma'am তারপরে পাহাড়ে আমি না উঠতে পারছি না কষ্ট হচ্ছে তখন sir বলছে আয় তোর হাত ধরে তোরা তোকে তুলে নিয়ে যাচ্ছি বলে শুনে পাহাড়ের উঠলাম সেখানে গিয়ে photography করলাম তারপরে এবারে বলে কি আমরা একসঙ্গে আর এইখানে একটু খাবার দাবার নিয়ে গেছে অনেকেই খাবার দাবার নিয়ে গেছে চলে আয় একটু picnic মত করে নি কি যে মজা হচ্ছিল ওই দিনগুলো তারপরে আমরা এবারে নিচে আসাতে আর উম একটা কি বলবো মেলা ছিল ওইখানে হ্যাঁ

ঘুরতে গিয়েছি দারুন দারুন জিনিস দারুন দারুন জিনিস যা মনে হয় এইসব জিনিসগুলো আমি কিনে ফেলি কিন্তু সব কি কেনা সম্ভব? তবুও কিছু কিছু জিনিস কিনে এনেছি তারপর sir ma'am -রা রান্নাবান্না করলো student দেরকে খাওয়ালো দাওয়ালো এইটা একটা বেশ মজাদার একটা দিন ছিল ওইটা আমার মানে ওই বেড়ানোটা আমার খুব মনে থাকে খুব মনে আছে এখনো পর্যন্ত মনে আছে

আসলে কি বলতো? আমাদের তো মানে আ কি বলবো? যেটা জীবনে ঘটে যায় সেটা দেখবে কোনো একটা জিনিসের এতটাই আনন্দ এতটাই ভালো দিক থাকে হ্যাঁ আমরা সেটাকে সেটাকেও ভুলতে পারি না যেমন তার সাথে দেখবে যদি আমাদের জীবনে একটা বাজে কিছু ঘটে হ্যাঁ ধরো আমি তোমাকে একটা কথা বলি আমাদের খুব প্রিয় মানুষকে যদি আমরা হঠাৎ করে হারিয়ে ফেলি সেইটারও দেখবে আঘাতটা না আমাদের ভুলতে অনেকটা সময় লাগে হয়তো সেই জিনিসটা কোনদিন ভোলাই যায় না তুমি তোমার ভালো একটা ঘোরার স্মৃতি আমাকে বলছো হ্যাঁ, অতীতের একটা ঘটনা আমার একটা অতীতের ঘটনা আজকে এতটাই আমার মনটা খারাপ কি বলতো বড্ড ছোটবেলায় না বাবাকে হারিয়ে ফেলেছি পাঁচ বছর বয়স তখন আমার জানো তো? তখন থেকে আমার বাবা নেই হ্যাঁ যাই হোক তোমার আজকে ঘোড়ার কথাটা শুনে আমারও একটা ঘোরার কথা মনে পড়ে গেল সেটা তোমাকে বলি আমরা এই last December -এ হ্যাঁ হুম এতে আমার এক বন্ধু থাকে তোমার ভাইজাকে আমার বন্ধুটা হচ্ছে BRDO তে চাকরি পেয়েছে বুঝেছ তো পড়াশোনা করে BRDO তে চাকরি পেয়েছে তাদের বাড়িতে আমরা গেছিলাম তো তার সাথে আমাদের একটা ছোট tour ও হয়েছে vijack হ্যাঁ এবার vijack -এ এতটাই মানে ওদের বাড়ি গিয়ে আমরা ছিলাম কিন্তু কি বলবো তোমাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তো প্রতিদিন সকাল হলেই উঠে ঘুরতে বেরিয়ে যাবো হ্যাঁ খাওয়া দাওয়া তো তোমার বাইরে সারাদিন যা পারতাম করতাম রাত্রিবেলা বাইরে এসে আমরা মোটামুটি ছিলাম তিন বন্ধু ছিলাম আমাদের family ছিল বুঝেছো তো হ্যাঁ বাড়িতে এসে হ্যাঁ বাড়িতে এসে যাইহোক করে কিছু একটা খেয়ে জামাকাপড় সব পয় পরিষ্কার করতে করার জন্য ওদের washing machine ছিল তার মধ্যে দিয়ে আবার সেই শুয়ে শুয়ে গল্প

December মাসে তুমি জানো আমরাই গেছি vijack আমাদেরকে AC চালিয়ে ঘুমাতে হয়েছে এতটাই জায়গাটা মানে হ্যাঁ গো vijack এত উষ্ণতম জায়গা এতটাই গরম পঁচিশে পঁচিশে December আবার আমরা ইয়ে চালিয়ে ঘুমিয়েছি AC চালিয়ে বুঝেছো? বাবা সত্যি এত গরম? হ্যাঁ হ্যাঁ পঁচিশে December আমরা যেখানে AC চালিয়ে ঘুমাচ্ছি সেখানে তেইশে December আমরা গেছি আরাকু ঘুরতে বুঝেছো তো? ওটা vijack -এর তোমার অন্ধ্রপ্রদেশের একটা site city হ্যাঁ ওইখানে গেছি আমরা আরাকু ঘুরতে গেছি এবার আমার বন্ধু আমাকে বলেছে যে এই তুই কিন্তু গরমে মানে ঠান্ডার জামা কাপড় নে sweater ফয়েটার সব নে কারণ ওইখানে ভীষণ ঠান্ডা আমি ওকে বলি তোর এখানে AC চালিয়ে ঘুমাতে হচ্ছে আর তুই আমাকে বলছিস ওখানে ঠান্ডা লাগবে বোকার মতন বুঝেছে তো তারপরে ওইখানে গেছি আরাকু ঘুরেছি ওইখানে অনেক কিছু দেখার হয়েছে ওখানে coffee garden আছে তারপরে হচ্ছে তোমার একটা আদিবাসী museum আছে বুঝলে তো

ছিল ঠাণ্ডাটা অতটা বুঝতে পারি নি বুঝেছো বেশ ভালো লাগছিল আর আর আরাকুর ওই জায়গাটা weather টা কেমন বলতো? ঠিক দার্জিলিংয়ের যেমন হয় মানে একটা সুন্দর ঠান্ডা ভালো লাগছে সেরকম ব্যাপার এবার রাত্রিবেলায় দশ degree temperature আমার গায়ে কিছু নেই একটা জামা বুঝতে পারছো কি অবস্থা সে আমি তো মানে ঠান্ডাতে যেন কুকড়ে যাচ্ছি জড়সড় হয়ে যাচ্ছি এমন পরিস্থিতি

আরে আমি বুঝতে পারিনি গো বিশ্বাস করি যে ওইখানে অতটা ঠান্ডা থাকবে কারণ দেখো যেইখানে আর কি না খুব বেশিক্ষণের রাস্তা না কতক্ষণে travel ওইখান থেকে আমরা ধর তোমার vijack থেকে এতে উঠেছিলাম ভেস্তাদ্রাম train -এ উঠেছিলাম ঠিক আছে? বেশিক্ষণ লাগেনি তোমায় কি বলবো সত্যি কথা মানে সাড়ে ছটায় গাড়ি ছেড়েছে সাড়ে নটা সাড়ে নটার কি দশটার মধ্যে আমরা station -এ নেমেছি তারপরে ওখান থেকে car book করে

আমাদের মোটামুটি আটটার মধ্যে ঘোরা complete হয়ে গেছিল তারপরে আমরা একটা পাশের hotel -এ dinner করে এসে তোমার wait করছিলাম station -এ waiting room এ যে তোমার train একদম রাত্রে ছিল কটা ওটা মনে হয় সাড়ে বারোটা নাগাদ একটা সাড়ে বারোটা না দেড়টা দুটো নাগাদ একটা গাড়ি ছিল আমার time টা ঠিক মনে নেই তুমি জানো না plain -এ উঠেছি এবার sleeper class এ সবাই সবার মত শুয়ে পড়েছে আমি ঘুমিয়েছি এতটাই ঠান্ডা আমার পাটা গুলো মনে হচ্ছে কেউ যেন আমার গায়ের মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়েছে জানো প্রচন্ড ঠান্ডা ছিল আর শোনো না বলছি তোমাদের ওই সুন্দরবন -এর দিকে শীতকালে কেমন ঠান্ডা থাকে গো? আমাদের এদিকেও ভীষণ ঠান্ডা থাকে তবে তুমি যেরকম বলছো বাবা অত ঠান্ডা নেই তো আমরা এই পচিশে December মানে বললে তখনই মনে পড়ে গেল এই যে আমি কিছুদিন আগে EMIT তে কাজ করলাম ওখানে না মানে কাজ করছি বলে পচিশে December এসে গেল picnic হবে picnic করা হোক না সবাই মিলে মানে কিছু মেয়েরা আসতো আমার কাছে ওরা কাজ নিতো কেউবা বসে কাজ করতো তারপর এটাই এটা একটা মজার বেশ আমাদের খুব ভালো লেগেছে সকলের সাথে যে এতটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল না প্রত্যেকে বলে এই চলো না পচিশে December এসে গেছে কিন্তু না ওদিকে আমার family এর program থাকে পচিশে December আমরা বসে থাকতে পারি না family program মানে সব সময়ের জন্য পচিশে December আমরা বাড়ি থেকে বেরই তেমন ঠিক করা হলো first January -তে বেরোনো হবে

সবাই সব মেয়েরা প্রত্যেককে মানে যারা বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে বসে পড়ে তাদেরকেও হুম যে এরকম একটা picnic করবো তোমরা করবে কি? তো তারাও তো খুব খুশি হলো ঠিক আছে আমরা কি বলতো? বেশি নয় আমরা দুশো টাকা করে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা গোটা কত পঁচিশ ছাব্বিশ হবে ছাব্বিশ জন মিলে হুম আর আমরা বলি কি না বেশি কিছু করার দরকার নেই fried rice করেছি chicken করেছি একটা চাটনি করেছি আর সকালে আ ডিম পাউরুটি আর কলা এটা মানে এই গেলো December গেছিলে দু হাজার বাইশ সালে এইতো সামনের যে december হ্যাঁ দু হাজার বাইশের December না first january এখানেই আমাদের এই যে পুরাতন club আছে ওখানেই আমরা picnic টা খুলেছি খুব মজা হয়েছে খুব মজা হচ্ছে সেই মানে সেগুলো সব স্মৃতি হিসাবে আমাদের মানে সবার তারপরে উম আমাদের যে group ছিল group এ share করেছি খুব মজা করেছি আর কি বলো তো হ্যাঁ বলো বলো মানে বলছি যে আমরা তো কেউ কারোকে চিনি না এবারে অচেনা আছে প্রত্যেকটা সাথে এতটাই adjustment হয়ে গেছে যে সকলের সঙ্গে এখন সকলের কথা হয় আ কে কেমন আছে? কে কি করছে সব খবর আপনার কাছে একটাই আমরা close হয়ে গেছি এমনকি ঈদেতেও আমরা গিয়েছি ইনি চলো তাঁরা ডাকে যে মানে কিছু মোহামেডান মেয়েরা ছিল কিছু আমরা ছিলাম তো তারা বলছে যে আমাদের ইদেতে কিন্তু আসবে তারপরে নিমন্ত্রণ করল আমি আর কয়েকজন মেয়েরা মিলে আবার গেলাম খুব ভালো লাগছে যে আমি না সত্যি কথা বলতে কি কোনো সময় মানে ঈদের অনুষ্ঠান যেন যাওয়া হয় না আমি আবার ওদেরকে

ও বলছে দেবাঞ্জনি দি তোমার কিন্তু যেতে হবে আমাদের না আমাদের বাড়িতে ঈদেতে কেউ আসে না জানো

আমরা সবাই মিলে বললাম হ্যাঁ যাব যাব সত্যি খুব মজা করেছি খুব আনন্দ হয়েছে এগুলো তো ঘুরে বেড়া সব স্মৃতি গুলো আমাদের খুব মনে গেঁথে যায় হ্যা হ্যা হ্যা, তুমি এখন এইসব বলছো আমার না ছোটবেলার আমার স্মৃতি মনে পরে যাচ্ছে. তুমি জানো তো আমি hostel এ বড় হয়েছি বুঝলে আমার বাড়ি হাওড়া উলুবেড়িয়া কিন্তু আমি থাকতাম কোথায় জানো? রানাঘাট merry marchel school আমি পড়তাম বুঝেছো হ্যা রানাঘাটে hostel আমি actually ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম খুব দুষ্ট ছিলাম তুমি জানো না বাড়িতে কোনদিন আমাকে একদিনও পড়াতে বসাতে পারতো না

তো আমার মামা এত আমার পেছনে এত দুষ্টু ছিলাম তুমি জানো না last এ বাধ্য হয়ে আমাকে hostel এ দিয়ে দিয়েছিল তো রানাঘাটে merry marchulet hostel -এ আমি ছিলাম আর সেখানে মানে ছোট থেকে বন্ধুদের সাথে থাকা বুঝতেই তো পারছ কেমন বন্ধুত্ব এখন মানে আমার এমন একটা ওই অতীতটাকে ভাবলে না আমার মানে কি বলবো বুকের ভেতরে এতটা একটা কষ্ট হয় ওদেরকে আমি ভীষণভাবে miss করি জানো তো? এখন সবাই বড় হয়ে গেছে হ্যা একদম সবাই চাকরি বাকরি পেয়েছে হ্যা হ্যা তাইতো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছ মানে এইরকমও হয়েছে তুমি জানো না hostel থাকাকালীন একটা বড় ডেকচির মধ্যে ভাত মেখে আমরা চারজন পাঁচজন একসাথে খাবারটা পারলে এ ওর মুখে বের করে কেড়ে খেয়ে নেবে এই ডিম ডিম আমাদের মধ্যে মানে ডিম খাওয়া নিয়ে আমাদের মধ্যে এতো ঝগড়াঝাটি হতো এ ওর ওপর রেগে যেত এ ওর ওপর রেখে যেত রাস্তায় কান্নাকাটি হতো এইরকম ব্যাপার হয়ে যেত ওই মানে এখন বাড়িতে ডিম্ খেলেই না আমার মাঝে মধ্যে ওই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে বুঝলে last কিছুদিন আগে

খুব miss করি বন্ধুদেরকে মানে এতটা ওদের কথা মনে পড়ে মাঝে মাঝে না ওদের কথা ভেবে কান্নাকাটি পেয়ে করি আর কি মাঝে মাঝে একে ওকে phone করে ভীষণ ভাবে বাজে কথা বলি ভীষণ ভাবে বকবক করি একে অপরকে বকি যে কি একি ব্যাপার বড় হয়ে গেছিস চাকরি পেয়ে

ওটা তো একটা মানে রানাঘাট নদিয়া district এ পড়ে এবার সেটা হচ্ছে তোমার আ কি বলবো ভীষণ মানে গ্রামের দিকের জায়গা হ্যাঁ আর তোমার hostel র মধ্যে এত নারকোল গাছ ছিল তুমি জানো না আ নারকোল চুরি করতাম বুঝেছো? ছোটবেলার স্মৃতি এটা কিন্তু খারাপ mind এ তুমি খারাপ মনে করো না আমি তোমায় মানে বলে আর কি আনন্দ পাবো ছোটবেলায় ওরকমই হয়. আমাদের তো কত রকম স্মৃতি ওরকম আছে কি না করেছি কোথায় না চুরি করা আশফল, আশফল জানো তো?

ওই ওই আশফল খেতে সত্যিই খুব মজা হয়. খুব ভালো জিনিস. তাও একটু, কম খেয়েছি. বলো গল্পটা বলো শুনি হ্যাঁ তার সাথে জানো না কি বলবো তোমাকে আমি মানে দাঁতে নারকোল ছাড়াতে পারি তুমি জানো দাঁত দিয়ে এ কি?

বাবা তুমি তো ভালো একটা গল্প বললে তুমি তো famous হওয়া যাবে একেবারে কি করবো? ছোটবেলায় hostel -এ আছি নারকোল ছাড়াবার মতন কিছু পেতাম না হ্যাঁ আর last এ দাঁত দিয়ে নারকোল ছাড়াতাম এত দুষ্টু ছিলাম আমি তুমি জানো না আমার বন্ধুরা এখনো আমাকে বলে যে তুই তো number one বিচ্ছু হ্যাঁ তারপরে তোমার এটা একটা মানে বিশাল অন্যরকম কথা শুনছি বাড়ি গিয়ে এই খবরটা আমি দেবো দাঁত দিয়ে নারকোল ছড়ানো যায় তারপরে হ্যাঁ সত্যি কথা বলছি. তুমি বিশ্বাস করছো না. তুমি একদম. একদিন আমি তোমাকে ছাড়িয়ে দেখাবো তুমি দেখবে হ্যাঁ সত্যি আমি দেখতেও চাই। কি বা কিভাবে হয় নারকেল দাঁত দিয়ে ছাড়ানো যাত বাবারে বাবা তোমার দাঁতের জোর ভালো বলতে হয় হ্যাঁ তারপরে ধরো ঐরকম একটা মানে ঘোড়ার স্মৃতি তোমাকে বললাম. ছোটবেলা পড়াশুনার স্মৃতি বললাম আরেকটা জিনিস জানো আমার জীবনে আমাকে যে জিনিসটা অনেক বেশি সাহায্য করেছে এটা বেশি দিনেরnকথা নয় আমার এই যখন master degree পড়াশোনা করলাম তখনকার কথা তখন এইরকম ও হয়েছে জানো না আমরা বন্ধুবান্ধবরা মাইল তোমাকে ভালো মানে খুব important একটা স্বৃতি share করি আমরা সারাবছর পরতাম না এত দুষ্টু ছিলাম আর MSW টা এত tough ছিল তোমার statistic থেকে শুরু করে বিভিন্ন community organisation এর programme consiling হ্যা? এইগুলো বিভিন্ন রকম sociology এত subject ছিল তোমাকে কি বলব আর semester করে আমাদের পরীক্ষা হত দুবছরের চারটে semester, health & Hygiene বলে ছিল, একটা sir আমাদের পড়াতেন health & hygene খুব senior খুব বয়স্ক sir উনি না medical college এর আর কি ওখানে উনি এখন professory করতেন ওখানকার ছেলে মেয়েদের যারা আর কি লাইনে পরত উনি আমাদের এখানে পরাতে আসতেন health & Hygiene এত বয়স্ক sir sir এর ভয়ে sir পেছন পর্যন্ত পৌছাত ন আমি দুষ্টু এবার আবার মাথায় দুষ্টু বুদ্ধি last এর bench এ বসব train যাবার সময় আমি গড়িয়া থেকে সেই বিধাননগর এ যেতাম class করতে বিধাননগর বলতে city-center one বলে না সেখানে বুঝেছ তো? আমি train -এ থেকে ফল কিনে নিয়ে যেতাম বিশেষ করে আঙ্গুরের সময় আঙ্গুর এবার ওই sir class করবে

আঙ্গুর ধুয়ে সেই আঙ্গুর গুলো বন্ধুদের কে দিতাম হাতে হাতে নে সবাই খা sir পড়াচ্ছে শোনা যাচ্ছে না বসে বসে আঙ্গুর খা এইরকম ও আমি মানে কি বলব আমার বন্ধুরা এখন বলে কিন্তু আমাদের মধ্যে একটা ভালো জিনিস কি ছিল সবাই সবাইকে আমরা help করতাম হ্যা? তো তোমার পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় আমার একটা বন্ধু ছিল সে খুব ভালো student ছিল, খুবই ভালো খুবই ভালো সে মানে আমাদেরকে প্রচুর help করত আমরা সত্যি কথা বলতে বাংলা medium এর student master degree টা আমরা english এ করেছি বুঝেত তো? কিন্তু আমাদের ওই বন্ধুটা St. Xaviers এর student ছিল, ও এত ভালো আমাদের কে help করেছে আমরা এখন কোনো কাজে আমাদের কোনদিনও অসুবিধা হয় না english লেখা বলো পড়া বলো সত্যি কথা বলতে, তো ও সবসময় ready থাকত পরীক্ষার জন্য এমন subject এর পরীক্ষা রাত্রিবেলায় বসে, রাত্রিবেলা বসে বসে গল্প করতাম, তুমি জানো? সকাল পাঁচটা থেকে আমরা পড়াশোনা করতাম সকাল ৫টা থেকে ৮ টা পর্যন্ত পড়তাম, তারপর college এ চলে যেতাম, আমরা পরিক্ষার সময় না খুব group study করতাম, তো ওই স্মৃতিগুলোও না এখন মনে পরে, এখন মাঝে মাঝে বাড়িতে বসে পড়াশোনা এগুলো করতে গেলেই বন্ধুত্বের কথা এত মনে পরে, তখন আর পড়াশোনা হয় না বুঝতে পারলে তো? তখন একে অপর কে ফোন করে কথা বলা আগে কি করেছি সেইগুলোnআলোচনা করা ভীষণ মানে মজা তে কাটে আমাদের সময় টা বিশ্বাস কর তো যাই হোক আজকে তো তোমার সাথে অতীতের অনেক স্মৃতি share করলাম আজকে ধর তোমার সাথে এই যে কথা বলছি আমরা দুজনে এত কিছু আলচনা করছি এইটাও একসময় আমাদের অতীত হয়ে যাবে বলো তাই না? একদম এটাও একদিন অতীত হয়ে যাবে আবার এইগুলোও কারো কারোর সাথে share করব কারোর সাথে share করব আর কি বলতো এই অতীতের কিছু ঘটনায় আর কি আমাদের আবার শক্তি যোগায় মানে

বা পরিবারের সাথে বলো বা ছোট ভাইবোনদের সাথে বলো কথাও ঘুরতে যাওয়া তা যাই হোক, অনেকদিন গল্প করলাম তো অনেকক্ষণ কথা হল, রাখছি রাখছি তাহলে

আচ্ছা আচ্ছা, টাটা bye

good morning হ্যাঁ, তো তুই এখন কি করছিস? আমি একটু project এর কাজ করছিলাম আছি. আচ্ছা. তো তুই কি সকাল বেলায় উঠে এমনই রোজই project এর কাজ ফাজ করিস না কি?